এখানে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে পাশে একটি রাস্তা রয়েসে।

এই সবির মইদ্যে একটি বড় সাগরের দৃশ্য দেখা যা--

সাগরের মইধ্যে জল পরিপূর্ণ রয়েসে ।

এখানে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে ডাস্টবিনের মইধ্যে কয়েকটি আবর্জনা রয়েসে একটি ঝাড়ু রয়েসে।

দোকানের ভিতরে লাইট জ্বালানো রয়েসে।

চারিপাশে কয়েকজন লোক দেখা যাচ্ছে ঘরের মইদ্যে লাইট জ্বলিতেসে।

সামনে একজন লোক রয়েসেন যেখানে তিনটি বাইক দেখা যাচ্ছে।

দোকানের একপাশে একটি দোকানে শাটার লাগানো রয়েসে।

এই সবির মইদ্যে একটি হোটেলের দৃশ্য দেখা যাচ্ছে।

হল -এর মইদ্যে কয়েকটি পোস্টার লাগানো রয়েসে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে নীচে টাইলস লাগানো রয়েসে।

ওয়ালে র মইধ্যে একটি গড়ি লাগানো রয়েসে সেখানে দরজার মইধ্যে পর্দা দেওয়া রয়েসে ।

এখানে কয়েকটি লাইট জ্বালানু রয়েসে কয়েকটি বিদ্যুতিক বোর্ড দেখা যাচ্ছে।